সব চিকিসৎসা করার জন্য বা ঠিক করার জন্য ।

ডিপোজিট করার জন্য। এই এটিএম মেশিন চব্বিশ ঘন্টাই আমাদের কাজে আসে কোনো মানুষের টাকার দরকার হলে এই এটিএম মেশিন থেকে টাকা তুলতে পারে তাদের কার্ড এর--

এখানে আমরা দেখতে পাচ্ছি একটি সাইন্স মিউসিয়াম-- ।